খুব সুন্দর ভাবে মন্দিরটা মেরামত করা হয়েছে এবং পুরোটাই--

যেখানে সবাই আহ কিছু টাকা দিয়ে শৌচালায় ইউজ করতে পারে।

এবং রাস্তাঘাটে মেয়েদের আহ অনেক প্রবলেম -এর মধ্যে পড়তে হয় তো--

এবং ফ্যামিলি র সাথে বন্ধু-বান্ধবের সাথে আমরা যাই।

এবং এখানে একটা বউ নতুন টোটো কিনেছে এবং সেটির একটা ফটো ।

আবীর কম রং বেশি এবং --

আহ প্যানেল -এর যে সিস্টেম গুলো আছে ওই বাঁধের উপরে আছে ।

এইটা আমার দিদির একটা ওয়েডিং পার্টি -র আ-আ ফটো যেখানে সবে --

আহ সব ফুলটুল দিয়ে সাজানো হয়েছে লাইটিংস দিয়ে সাজানো হয়েছে এবং--

খানিকক্ষণ পরে দিদিরা আসবে এবং বসবে।

একটা খুব সুন্দর বড় পার্ক -এর মধ্যের ফটো যেখানে বসার সিট আছে।

খুব সুন্দর এবং শান্তিময় একটা জায়গা যেখানে পিকনিক করার স্পট ।

খুব সুন্দরভাবে ফুল দিয়ে আর্টিফিশিয়াল ফুল দিয়ে--

এবং সেই যেটাকে আহ গাড়িতে যাতে না কোন জাম লাগে কোন এক্সিডেন্ট না হয় তা জন্য গার্ড দিয়ে রেখে দিয়েছে।

আহ স্বাস্থ্য জনক এবং লাভ বানক।

দক্ষিণেশ্বর ভায়া হয়ে ডানকুনিতে যাই।

একটা বিশাল বড় মাঠ এই মাঠে সবাই বিকালের টাইম এ খেলে আমরা আড্ডা দিই।

এবং বক্তৃতা দিচ্ছে সেই অনুষ্ঠানে সবাইকে আসার জন্য নিমন্ত্রিত করা হচ্ছে।

এটা খুব সুন্দর একটা জায়গা যেখানে--